নার্সিংহোমের পাশেই একটা বিল্ডিং লক্ষ্য করতে পারছি।

উপরে আকাশ লক্ষ করতে পারছি।

পাশেই একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন হলুদ কালার শাড়ি পড়ে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে।

কাগজের মতো কিছু একটা ঝুলছে।

হাসপাতালটি সাদা এবং গোলাপি কালারের রং করা।

অনেকগুলো বিল্ডিং লক্ষ করতে পাচ্ছি।

একটি সাদা নীল বিল্ডিংও দেখতে পাচ্ছি।

গাড়িতে তিনজন লোক কাজ করছেন।

দেওয়ালের ওপরে রয়েছে কতগুলো ফ্রে-ফ্রেম লাগানো।

তার পাশেই রয়েছে কয়েকটি বিল্ডিং ।

কুলের সামনে কয়েকজন ছাত্রছাত্রী রয়েছে।

একটি সাদা লাল কালার দোকান দেখতে পাচ্ছি।

এখানে দেখতে পাচ্ছি একটি রাস্তা।

একজন মহ পুরুষ সাইকেল চালিয়ে যাচ্ছেন মুখে মাক্স পড়ে খরচের ব্যাগ নিয়ে।

রেস্টুরেন্টের ভেতরে একটি অনেক বড় দাওয়াল টি_ভি দেখতে পাচ্ছি।

একটি কাঁচের আলমারি লক্ষ্য করছি।

দোকানের সামনে দুটো বালতি লক্ষ্য করতে পারছি।